এইখানে ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করতে চলে আসেন আর এই মাঠেই খেলাধুলা করেন। তারপর ছুটি হলে তারাও বাড়ি ফিরে যান।

তার সামনে একটা আম গাছ আছে সেই খানেই সাইকেল রেখেছেন মানুষগুলো অনেকেই চলে আসছেন। আর ঐ খানটা বসে আছেন।

এটা হচ্ছে একটি হাই স্কুল ।